এছাড়াও আশে পাশে কিছু খুচরো ফুল পড়ে আছে।

কিছু গাছপালা রয়েছে রয়েছে একটি কাঁচা রাস্তা যা ইট দিয়ে বানানো।

এ ছাড়া উনি একটি গাড়ির উপর বসে আছেন।

এ আলনার প্রতিটি খাপে রাখা হয়েছে নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন ম্যাগি সরিষার তেল বিস্কিট সাবান পাপড় দুধ চকলেট ।

এখানে দুটি ছেলে বসে আছে এবং একটি বাইক রিপেয়ার বা ঠিক করার জন্য দেওয়া রাখা আছে।

পাশাপাশি আরেকটি সাইনবোর্ডে ধূমমান নিষিদ্ধ হিসেবে ল্যাখা আছে।

কিছু মানুষ এখানে চলাফেরা করছে।

ভেতরে কাস্টমার দের বসার জন্য কিছু চেয়ার রাখা আছে।

মূর্তির নিচের লেখা আছে নমো বুদ্ধয় জয় হিন্দ জয় ভারাত ।

একজন বিশিষ্ট ব্যক্তি নিজের মাইক্রোফোনে কিছু বিশেষ মন্তব্য প্রদান করছেন কিছু সারি সারি চেয়ার রাখা হয়েছে মূর্তির পেছনে পাশাপাশি দুটো ফ্ল্যাক্স রাখা হয়েছে।

পিছনে আরেকটি ছেলে যে কিনা গেরুয়া রঙের একটি টি_শার্ট এবং হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে।

এই চিত্রে আমরা দেখতে পাই একটি বিশালাকার কাছিম শুয়ে আছে।